একজন ব্যক্তিকেও তাকে দেখতে পাচ্ছি তিনি সামনের দিকে এগোচ্ছেন আর একটি স্কুটি ও আমরা দেখতে পাচ্ছি যেটি সামনে দাঁড় করানোই আছে।

একটি বুদ্ধদেবের মূর্তি দেখতে পাচ্ছি যে কমলা কালারের গায়ে কিছু একটা জড়িয়ে আছে। সামনে একটিমাত্র মোমবাতি জ্বলছে।